ট্যাক্সি -গুলো দাঁড়িয়ে আছে দেখতে পাওয়া যাচ্ছে।

এবং নীল রং এর একটি বোর্ড দেখতে পাওয়া যাচ্ছে এবং এ.টি.এম. -টা দেখে মনে হচ্ছে এ.টি.এম. -টা এখন বন্ধ এবং এ.টি.এম. -টার সামনে দিয়ে একটা রাস্তা একটা লোক হেটে যাচ্ছে।

এবং একটা উ এ বিল্ডিং টার মর্ধে একটা দোকান দেখা যাচ্ছে। দোকান টার নাম হচ্ছে সুশীলা --

এবং যেইখান থেকে দেখে মনে হচ্ছে যে এইখানে--

এবং পোস্ট অফিস -এর আর একটা পাশে একটা স্কুটি দাঁড়িয়ে আছে ।

এবং অনকে রকমের মাছ চিংড়ি মাছ কাতলা মাছ অনকে রকমের মাছ দেখতে পাওয়া যাচ্ছে। মাছের বাজারটা অনেকটাই বড়ো - ও --

একটা বড় একটা বাসস্ট্যান্ড দেখতে পাওয়া যাচ্ছে। বাসস্ট্যান্ড - এর মধ্যে অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে দেখতে পাওয়া যাচ্ছে। নীল রঙের এবং নানারকম বাস গুলো দেখতে পাওয়া যাচ্ছে। বাস গুলো দেখে মনে হচ্ছে দূরপাল্লার বাস --

এবং এ.টি.এম. টা হচ্ছে এস.বি.আই. এ.টি.এম. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এ.টি.এম. এটা দেখে মনে হচ্ছে এস.বি.আই. এ.টি.এম. টা বন্ধ আছে কারন সাটার খানা মোড়া আছে।

এবং ভেতরে অনকে গুলো ছেলে পুলে বসে আছে দেখা যাচ্ছে।

একটা রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে রাস্তা তার উপরে একটি বড়ো বাজার বসেছে।

সবুজ রং এর শাড়ি পরে দাঁড়িয়ে আছে।